বলি আমাদের একবার বাড়ি হচ্ছিল তো বাড়ি হতে গিয়েছে pillar গুলো যেগুলো দিয়ে আরকি ঢালাই করা হয় এরকম হচ্ছিল তো সেই বড় বড় গর্ত কাটা হয়েছিল বড় বড় গর্ত বলতে মানে পুরো একদম দু মানুষ মত গর্ত হবে আ সেরকম গর্ত তো আমরা আমার বাবা আমরা school গেছি ভাই আমার ভাই ছিল আমি ছিলাম আমার বাবা ও বাড়িতে ছিলেন না বাবা ও বিদ্যালয়ের শিক্ষক ছিলেন তো আমরা সবাই বিদ্যালয়ে ছিলাম আর আমার মা বাড়িতে একা আমার মা কি করে আমার মা অত খেয়াল করেনা দুপুরের খাওয়ার পর দুপুরে যখন খাওয়া হয়ে গেছে তখন আমার মা যেখানে আমাদের বাড়িটা হচ্ছিল সেখানে গিয়ে অ্যা গরুকে একটা বাইরে গরু চোর ছিল তাকে একটু ভাত বা কিছু একটু দিতে গেছিল খাবার সবজির খোলা কিছু একটু দিতে গেছিল তো মা দিতে গেছে এবার মা জানে যে চারিপাশে গর্ত কাটা আছে অত খেয়াল করেনি তো মা দুপুরের খাবার পর ওই যে খাবারটা দিতে গেছে এবার খাবারটা দিয়ে আর পিছিয়ে আসতেই পিছনে ছিল বিরাট বড় গর্ত তো মা ওই গর্ততে পড়ে যায় এবার অতটা গর্ত মা একজনের সাথে কথা বলছিল কথা বলতে বলতে ওই গর্তের মধ্যে মা পড়ে যায় এবার যার সাথে কথা বলছিল সে একটু দূরে দাঁড়িয়ে ছিল সে যখন

তো এবার কাকুকে চেচিয়ে ডাকতে থাকে তো সবাইকেই ডাকতে থাকে চেঁচিয়ে ভয় খেয়ে গেছে তিনিও ভয় খেয়ে গেছেন দিয়ে ডাকতে থাকে যে এসো এসোতো এসো এসো তাড়াতাড়ি তুলবে মা আমার মা গর্তের মধ্যে পড়ে মা কিন্তু অজ্ঞান হয়ে যায় মায়ের কোন জ্ঞান ছিল না তখন সেই কাকু এসে ওই গর্ত থেকে মাকে তোলে কাকু ছিল

আর সে কাকুই যে কি করে মাকে তুলেছিল সে আমরা নিজেও জানিনা তো মাকে তোলা হয় মাকে সোয়ানো হয় চোখে মুখে জল দেওয়া হয় অ্যা আমরা যেহেতু কেউ

হ্যাঁ তখন বাবা যখন ফিরে বা বিদ্যালয় থেকে তখন খবর দেয়া হয় যে তখন জানতে পারি সবাই যে মা ওরকম পড়ে গিয়েছিল এবার

তো বরফ তরফ দিয়ে ওইভাবে মাকে একটুখানি ওইদিনের জন্য সাময়িক সুস্থ করা হয় তারপর এবার তো ডাক্তারের কাছে না নিয়ে গেলেও নয় এবার ওখানে কাছাকাছি কোন ভালো ডাক্তার ছিল না চিকিৎসক ছিল না তো ভালো চিকিৎসককে দেখাতে গেলে আমাদের একটু দূরে যেতে হতো তো পরের দিন বাবা মাকে ওই ভালো চিকিৎসকের কাছে নিয়ে যায় হাড়ের ডাক্তার ওনার কাছে হাড়ের চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তো উনি দেখেন দেখে শুনে অ্যা বিভিন্ন রকমের অ্যা কোমরের ফটো করান। সব কিছু করিয়ে তারপর দেখা যায় যে কোথাও ভাঙেনি কিন্তু প্রচণ্ড ভাবে আঘাত লেগেছিল মানে প্রচন্ড পরিমাণ আঘাত লেগেছিল এবার সেই এতোটাই আঘাত লেগেছিল যে পরের দিন মা আমার মানে ওঠার ক্ষমতা ছিল না বিছানা থেকে কিন্তু জোর করেই চিকিৎসকের কাছে যেতে হয়েছিল তো উনি বিভিন্ন রকমের অ্যা ওষুধপত্র দেন তারপরে অ্যা বসার জায়গা দেন না একটা মানে একটা অ্যা এরকম ই এর তৈরি মতো সেখানে বসতে হতো মাটিতে মেঝেই না বসে তারপর কোমরে তাকে ঠিক রাখার জন্য এক রকমের অ্যা কোমরে পড়ার হম জিনিস দেন যেটা অ্যা পড়লে তবে মা কি সুস্থ হবে তো এভাবে অনেক কিছু দেওয়ার পর মা বাড়ি আসে বাড়ি এসে তারপরে ওই ওনার treatment ওনার চিকিৎসায় থাকার পর ওনার মা অনেকদিন time লাগে মায়ের সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল বেশ কয়েক মাস সময় লেগেছিল মায়ের ঠিক হতে তো কিন্তু ঠিক হয়ে যাবার পরেও সেই চলতে থাকে বিভিন্ন রকমের সমস্যা যন্ত্রণা এগুলো চলতেই থাকে তো সেগুলোকে সঙ্গে করে নিয়ে আবার অ্যা চিকিৎসকের কাজে যাওয়া ওইভাবে দেখানো এভাবে বেশ একটা দীর্ঘ সময় পর যে মা সুস্থ হয় কিন্তু সেই দিনের বিপদটা ছিল মানে অ্যা বেশ বড় রকমের বিপদ কারণ সেই দিন মায়ের তো মাথাও ফেটে যেতে পারত বা ভেঙে যেতে পারতো তো অনেক কিছুই হতে পারতো ইয়ে কিন্তু কিছু হয়নি তো আমাদের রাধা কৃষ্ণ ঠাকুর ছিল নিজেদের বাড়ি তো মা বলে যে আমাকে অ্যা ঠাকুর ই রক্ষা করেছে না হলে তো কত কি হতে পারত সত্যিই তাই কত কি হতে পারত ইয়ে হতে পারতো ওই লোকটার সাথে যে মা গল্প করছিল সেই ভদ্রলোক যদি না থাকতেন হ্যাঁ কেউ জানতো না যে মা ওখানে পড়ে গেছে তুলতে হবে মা ওখানেই পড়ে থাকতো তো সেই দিনটায় মানে সত্যিই তাই ঈশ্বর আছে বলেই তিনি রক্ষা করেছেন না হলে যে কত বড় বিপদ হতে পারতো হুম সেটা কেউ জানে না এর এক রকমের বিপদ তো মানে বড় বড় জিনিস মায়েরও ওরকম হয়েছে বিপদ যেগুলোর মধ্য দিয়ে মা গেছে তো তারপর থেকে মায়ের একটু vitamin d শরীরে কম বিভিন্নভাবে পড়েও যেত হম বিভিন্নভাবে আঘাত লাগতো তো ওইরকম একটা বড় ঘটনা অ্যা বলতে ইচ্ছা করলো করলো তো এইভাবে আবার অনেকবার বিভিন্ন জায়গাতে এরকম বৃষ্টিতে এতে পড়েও গেছে ঐরকম ভাবে লেগেছে বহুবার লেগেছে মায়ের কোমরে তো এই ঘটনাটা ছিল একটা মানে অন্যরকমের একটা ভয়ের ঘটনা আমরা ভাই-বোন তখন খুব ছোট আমরাও খুব ভয় পেয়ে গিয়েছিলাম

মা ই সব মা ছাড়া আর কেউই ছিল না বাড়িতে যে ঠাকুমা বা অন্যরা থাকে কেউই ছিল না যা করত ওইভাবে মা ই সবকিছু একা একা করতো তো এইরকম মানে বড় বিপদ এরকম হয়েছিল বাবাও খুব ভয় খেয়ে গিয়েছিল যে কোথাও ভেতরে যদি কোন আঘাত লেগে থাকে তাহলে অ্যা তাহলে ইয়ে করবে রে বাবা শেষে ঠিক করল যখন দীর্ঘদিন পরে তো মা ভালো হলো এভাবে যখন ভালো হচ্ছিল না ব্যথা তখন ঠিক করেছিল যে অন্য কোন ডাক্তারকে দেখাবে অন্য কোন জায়গায় সেও মাঝে আবার আবার অন্য doctor ও change কর অন্য চিকিৎসক কেউ দেখানো হয়েছিল তিনিও সেই একই কথা বলেছিলেন যে কিছু হয়নি অ্যা আঘাত লেগেছে তো যাই হোক তারপরে দেখানোর পর অনেকটাই অ্যা আস্তে আস্তে মা সুস্থ হলো এখন অ্যা ঠিকই আছে আর এই অসুবিধে কিছু নেই হম এখন ভালোই আছে তো ওই যে বিপদটা না বড় ভয়ঙ্কর একটা বিপদ এসেছিল মানুষের ওই রকম বলে না যে বিপদ যখন আসে অ্যা তো ওইরকমই মানে বড় বিপদ যখন আসে ওই রকমই হয় আর মানুষ তখন এতটাই ভয় খেয়ে যায় যায় যে কি করবে হম কি করা উচিত বা কি করা উচিত ছিল সেই সব নিয়ে মানে ভীষণ মানে কিছু খুঁজে পায় না যে কি করতে হতো তো বাবা তো এসে খুব মানে বকাবকি করছে যে তুমি তো এটা দেখতে পারতে কেন পড়ে গেলে তুমি পিছনে গর্ত আরে গর্ত যদি কেউ দেখতো তাহলে কি আর কেউ কি আর ইচ্ছে করে পড়তো মানুষ তো অসাবধানতার জন্যই ওইগুলো হয় তাই না মানুষকে ইচ্ছা করে গর্তের মধ্যে কেউ পড়ে যায় তো সেই রকমই মায়ের কথা বলছিল একজনের সাথে অসাবধানতার জন্য ওই রকম হয়েছিল হম মা একটু মানে সব সময় সব দিকে এত খেয়াল থাকে না একটু বেশ মানে অত যে চারিদিকে চোখ কান খোলা ঐভাবে মা অভ্যস্ত নয় মা খুবই একদম আমার মা খুবই সরল সাদাসিধা মানুষ তো এভাবে বুঝতে পারিনি যে পিছনে ওরকম গর্ত আছে এটা অজান্তেই হয়ে গিয়েছে

হ্যাঁ actually অনেকদিন পরে কথা হচ্ছে আমি একটু উম বিশেষ কাজের জন্য হয়তো অনেকটা ফোন করতে পারি নি, আমি এখন ই ফোন করলাম যেহেতু এখন weather change হচ্ছে বাড়ির সবাই ঠিকঠাক আছেন কিনা? বা কারোর health এর issue হচ্ছে কিনা এই সংক্রান্ত কথা বলার জন্য একটু ফোন করলাম, কারন আমার বাড়িতে এই মুহূর্তে দেখলাম দু তিনজনের একটু শরীর খারাপ তাই ভাবলাম friend দের সবার সাথে একটু discuss করি আবার কি same problem হচ্ছে, বা এই মুহূর্তে কি preparation নিলে এই health issue থেকে যাতে সমস্যা না হয় সেদিকে আহ ঠিক থাকবে এইজন্য আমি ফোন করলাম,

তাদের খুব problem হচ্ছে মানে ঠান্ডা লেগে যাওয়ার বেপারটা আছে তো এমনি precaution হিসাবে আহ ওষুধ তো আছেই, এবার যদি আহ জ্বর আসে বা actuallycovid এর সময় না সাধারণ জ্বর বা এই ধরণের কিছু হচ্ছে না একবার doctor কাছে পেসক্রাইব করে নেওয়া উচিত একদম একদম এমনি normal covid ছাড়া viral fever ও হতে পারে,

ও সেটা করে নেওয়া উচিত আর এছাড়া normally খাওয়া-দাওয়া ডায়েটটা ঠিক রাখতে হবে আহ যেহেতু এখন এই আহ মানে বেশি healthy খাবার ঠিক নয়।

যদি healthy diet থাকে, অবশ্যই অবশ্যই, ও সেক্ষেত্রে chances তা একটু কমে যাই,

তো উনাদের যেহেতু একটু বয়স হয়েছে আর একটা immunity level ও থাকে তো সেক্ষেত্রে ওনাদের এই মুহূর্তে ঠান্ডা হঠাৎ করে দুদিন ঠান্ডা পরা হঠাৎ করে গরম পরা ওটা অন্যদের একটু suit করছে না,

বা বাচ্চা হয়তো সোয়েটার, জ্যাকেট এই সমস্ত use করছে না আহ মোজা টোজা use করছে না যার জন্য কি হয় যে একদিন ঠান্ডা একদিন গরম এরকম temperature তো চলছেই। তারপরে হঠাৎ করে একদিন ঠান্ডা পেয়ে গেল, তাতেও শরীর খারাপ টা হয়ে যাচ্ছে। কারণ ওর শরীরের সাথে ওটা match করছে না একটা আমরা সাধারণত গরম weather এর সাথে অভ্যস্থ হচ্ছি হঠাৎ করে একদিন ঠান্ডা আসে গেলো, তাতে স্বাভাবিক আমাদের সবারই খারাপ হচ্ছে শরীরটা, তো আমারও তাই মনে হল যে আহ আমার friend যারা সবার কি same পরিস্থিতি হচ্ছে এই মুহূর্তে নাকি আমরা হয়তো এই একটু গ্রামাঞ্চলের দিকে থাকি তার জন্য হয়তো ঠাণ্ডা বেশি লাগছে তার জন্য হতে পারে কারণ একটা তো সমস্যা থাকেই, যে state থাকছি বা যে জায়গায় জায়গায় আছি তারপর একটা আবহাওয়ার উপরেও depend করে, যেমন আমাদের গ্রামের দিকে একটু ঠান্ডাটা বেশি পড়ে তোমার শহরে তুলনায়।

তো এটাও একটা দিক আছে এছাড়া আমি ভাবলাম আহ যে যেহেতু এইরকম ছোট ছোট সর্দিকাশি লেগেই আছে আর কিছু first aid এর জন্য medicine তুলে রাখাও দরকার। এটা সেটা আমার ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রেই তুলে রাখাটা মনে হয় ভালো হবে, যেমন একটা সর্দি কাশির জন্য আর একটা অ্যান্টিবায়োটিক, যেকোন একটা অ্যান্টিবায়োটিক যেটা আমরা সমস্ত adult person ই নিতে পারবো, এমন একটা অ্যান্টিবায়োটিক নিয়ে নেওয়া আর বিশেষ করে কাশির জন্য এখন কিছু একটা নিয়ে রাখা দরকার সেটা যে কোন একটা শুকনো কাশি বা,

young generation তাদেরই হবে এমন নয় আমার কিছুদিন কাশি হয়েছে যেখানে আমাকে দুতিনদিন অফিস বন্ধ করতে হয়েছে কারণ এতটাই weak হয়ে যাই কাশি হলে তো সেটাতে আগে থেকে preparation নেওয়া ভালো।

নুন জল দিয়ে একটু gargle করা বা মাঝে মাঝে একটা যদি কোনো রকম শরীরে ব্যাথা দেখা দিচ্ছে একটা আহ calpol জাতীয় ওষুধ নিয়ে নেওয়া, আমার মনে হয় যদি একটু আগের থেকে preparation নিয়ে রাখি তাহলে বড়োসড়ো কোনো শরীর খারাপ থেকে,

হ্যাঁ হ্যাঁ সেটাই actually মানে যেটুকু normally হাতের সামনে থাকা উচিত হ্যাঁ সেটুকু medicine এখন রাখা উচিত কেন কি হতে পারে রাত্রীবেলা তোমার জ্বর চলে এলো বা সেইসময় তুমি hot sudden, time এ তুমি যেতে পারছোনা shop এ তো,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 সেটা ডাক্তার but এখন যেটা হচ্ছে ওই ঠান্ডা গরম থেকে বেশি কিছু হচ্ছে আহ ওটার জন্যই basically problem টা হচ্ছে আমাদের ঘরেও same তুমি যেটা বললে না ঘরে বয়স্ক মানুষজন same আমাদেরও, আমার ঠাকুমা আছে তো উনার joint এ এমনিই problem আছে এই ঠান্ডাতে তো উনি তো বিকালের পর উঠতেই পারেন না একবার যদি বসে গেলো তো উনি আর উঠতেই পারেনা না, এতটাই পাগুলোতে জড়তা মতন, হয়ে যাই, সে তো অবশ্যই কারণ আমিও same দেখলাম,

বয়স্ক মানুষদের নিয়ে একটু বেশি problem আমাদের হয় কি যাওয়া আশা করছি এবার ঠান্ডাটা সব জায়গাতে even মানে এখন সবচেয়ে বেশি শরীরটা খারাপ হওয়ার কারণ হচ্ছে আজকে, normal ঠান্ডা কালকে গরম মানে আমার ক্ষেত্রেও হয়েছে ঠান্ডা লেগেছে এই কারণে অফিস থেকে যখন আসি গাড়ি করে আসতে হয় আমাকে। তো সাড়ে সাতটা আটটার সময় road উপর আসা যাওয়া করতে হয়। তো গরমটা যখন কম ছিল তবে তখন আমি সেরকম ভাবে, সোয়েটার একটা normal মোটা গেঞ্জি এসব পরে গেছি জ্যাকেট ট্যাকেট পড়া হয় ব্যাস ওই দুদিনে ঠান্ডাটা লেগে গিয়েছে, ওহ precaution তা ঠিকঠাক না থাকে তো শরীর খারাপ হওয়ার chances টা,

preparation থাকাটা উচিত, একদম, এছাড়া আমাদের যেটা দেখলাম যে একটা situtation থেকে আমরা একটা পরিস্থিতি এমনই এসেছিলো যেখানে প্রত্যেকটা ঘরে medicine এর crisis পরে গিয়েছিলো বলা যেতে পারে যেমন covid সময়ে, সেই সময় একটা শিক্ষা পেয়েছি যে আমাদের নিজেদের হ্যাঁ হ্যাঁ কে ঠিক রাখতে হবে, প্রথমত আমাদের শরীরের immunity level টা ঠিক রাখতে হবে, কারণ ঐসময় যে ভাবে মানুষ মারা গিয়েছে, বা যে ভাবে, hospital গুলোতে দেখা গেছে যে book মানে seat পাওয়া যাচ্ছে না মানে এতটাই crisis এসে গিয়েছে, মানে এখন আমরা যারা বেঁচে আছি বলা যেতে পারে যে একটা লড়াইয়ের পর বেঁচে আছি, ওই সময় অনেক মানুষ মারা গিয়েছে যাদের এই শারীরিক অসুস্থতার কারণ এ বা covid এর কারণ এ, যাদের immunity level খুব খারাপ আছে, তাদের covid আক্রান্ত হয়ে মারা গেছেন তো আমাদের এইখান থেকে একটাই শিক্ষা নেওয়া উচিত, যে অন্ততঃ কিছু না হোক আমাদের শরীরটাকে ভালোবাসতে হবে বা আমাদের immunity level তা ঠিকঠাক রাখতে হবে, অনেকেই কি হয় যে,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

নিজের শরীরটা আগে দেখা দরকার, যেমন তুমি বললে যে দুতিনদিন হয়তো একটু ঠান্ডাতে যাওয়া হয়েছে যেখানে হয়তো কোনোরকম মোটা সোয়েটার বা জ্যাকেট এই জাতীয় use হয় নি, তো যাই হয়তো পরিণতিতে এখন দুয়েকদিন হয়তো তোমার শরীর খারাপ যেতে, কারণ এগুলো যদি আমরা নিজেদের থেকে secure থাকি আশা করি খুব একটা major problem কিছু হবে না আর এমনি normal সর্দি খাসি এইটা আমাদের লেগেই থাকে। কারণ হয়তো আমরা একদিন ঠান্ডা জলে যদি চান করি একটা গরম জলে একটা গরম জলে চান করলে তাতেও আমাদের weather এ change হবার জন্যে স ~সর্দি খাশি লেগে যাই তো এ ছাড়া আর যেইটা বলছিলে যে বাড়িতে সমস্ত।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

আমরা A. C করি তো A. C তে ফোট্ করে বেরিয়ে গিয়ে বাইরে চলে গেলাম ঠান্ডা জল খেলাম

একদম কারণ আমাদের এইখানে যে ভাবে রিতু পরিবর্তন হয় সেই ভাবে আমাদের health এর পড়ি~পরিবর্তন ও হয় যেমন আমরা ঠান্ডা এই পরিস্থিতি বুজছি গরমের সময় খুব ঘাম হওয়ার জন্যে তাতেও কিন্তু শরীর খারাপ হয়.

তো এইটা আমাদের মেনে নিতে হবে যে এইটা কোনো রকম ভাবে changes করা সম্ভব নোই যেহুতু বারোটা মাসে যিখন রিতু আসবে তো সেক্ষেত্রে নিজেকে একটু secure থাকা তা মনে হয় ভালো, আর এছাড়া যেইটা আমা~আমার ক্ষেত্রে হয়েছে এখন যে আমি হয়তো health issue তো বলবোনা আমার যে আমার কোনো health issue আছে but আমি দেখলাম যে আমার এতটা সমস্যা দেখা দিয়েছে যে ঠান্ডা পড়ার কারণে আমি জল খুব কম খাই, যাক যেখানে কিন্তু অনেক সময় জলের সমস্যা মানে জল তা কম খাবার জন্যে অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে কারণ আমাদের হয়তো তিন লিটার সাড়ে তিন লিটার জল খাবার প্রয়োজন সেখানে ঠান্ডা বলে আমিই হয়তো এক লিটার খাচ্ছি কারণ জল তা যেহুতু জোড়ম থাকে না ঠান্ডা ই থাকে, তো সেখানে আমি হয়তো দু তিন কাপ চা খেয়ে নিচ্ছি না বা কফি খাচ্ছি সেখানে কিন্তু জলের পরিমানটা খুবই কম খাচ্ছি এক লিটার দেড় লিটার যেইটা শরীরের জন্যে পরিযাপ্ত নোই আর সেইটা জন্যে আমাদের হয়তো কিছু সমস্যা দেখিয়ে দিচ্ছে,

এই যে আমার শরীর খারাপের জন্য বা family শরীর খারাপের জন্য আমাকে দু একদিন অফিস ছুটি করতে হলো সেখানে কিন্তু hamper আমাকেই হতে হলো যে হয়তো দুদিন আমার salary কাটা যাবে তো সমস্ত দিকটা যদি ভাবা যাই তাহলে সমস্ত শেষে কিন্তু impact তা আমাদের এ হবে, সেটা family র জন্যও হতে পারে বা নিজের জন্যও হতে পারে, infact আমাদেরই হবে.

হ্যা সেইটাই নিজেকে যদি সচেতন নিজেক একটু সচেতন রাখতে হবে প্রধান কথা এইটা আমরা যদি সচেতন থাকি প্রত্যেকটা weather সঙ্গে সঙ্গে নিয়েজকে করে নিতে পারি তখনি আহ হয়তো সব তা আমাদের হাতে নেই. কিন্তু আহ এইটুকু আমাদের হাতে আছে যাতে আমরা বলতে পারি না যে আমাদের শরীর খারাপ হবে না, একদম একদম সেটা possible কখনোই না but আমরা আমাদের তরফ থেকে try করতে পারি, যেমন এখন আজ এই জো হচ্ছে মা. আমাকে কি করে ওই আহ যখন চায়ের সাথে normally একটু আদা বা কিছু রকম ভেষজ জিনিস হয় আর কি এরকম আদা এলাচ এইগুলো ফেলে এই,

একদম একদম কারণ এটা ছিল ঠিক প্রাকৃতিক উপায়। তুমি যে জল খাওয়ার ব্যাপারটা বললে না এটা হ্যাঁ, তুমি যে জল খাওয়ার ব্যাপারটা বললে শুধু তোমার সাথে না সবার সাথেই ঘটে, কেন কি actually আমাদের গরম কালে কি হয়,

শীতকালে কি যেহেতু আমরা অফিসে থাকি না আমাদের কোনো schedule থাকে না যে এই সময় আমাকে খেতে হবে.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

অবশ্যই, আর যেটা আমরা।

হ্যাঁ হ্যাঁ, আর যেটা আমরা দেখে এলাম যে last দুই থেকে আড়াই বছর হয়তো তার থেকেও বেশি, যে covid টা আসার কারনে আমরা একটু সচেতন হয়ে গেছিলাম। মানে last দু বছর ধরে তো খুব সচেতনই ছিলাম। কিন্তু, আবার যখন দেখলাম পরিস্থিতি ঠিকঠাক হয়ে আসছে আবার কিন্তু normal life ফিরতে চেয়েছিলাম কিন্তু আবার দেখা যাচ্ছে যে covid আবার ফিরে আসছে, বা তার কিন্তু symptom গুলো এখনো থেকে গেছে, কিন্তু আমরা সেই সচেনতা, সচেনতা এখনোনি নি, যেমন মাস্কটা এখন আমরা ছেড়ে দিয়েছি, বা একটা বলা হয়েছিল যে নিয়মিত একটা ভিটামিন সি ক্যাপসুল খাওয়ার জন্য যাতে শরীরের সমস্ত সব আহ immunity level ঠিক থাকে বা একটা, মানে শরীরটা হেলদি থাকে তার জন্য আর একটা ভিটামিন সি ক্যাপসুল নেওয়া বা প্রোটিন জাতীয় খাবার খাওয়া এই জাতীয় যে guide line গুলো ছিল সেটা কিন্তু আমরা continue follow করা বন্ধ করে দিয়েছি। বিশেষ করে মাস্ক পড়ার টা তো আমরা ছেড়েই দিয়েছি। এটা কিন্তু এক পক্ষে আমাদের ভালই ছিল যে যেমন আমার হয়তো কোন dust allergy নেই তার dust allergy আছে সে normal time যদি মাস্ক না পড়ে তার dust allergy তে শরীর শরীরে ক্ষমতা অসুস্থ দেখা দেবে। but যদি সে মাস্ক পড়ে থাকে তাহলে dust allergy তার কোন impact করবে না কারণ ধুলোবালিটা তার নাকি যাচ্ছে না তো মাস্কটা যেমন কিছুটা আমাদের ভালো ভালো দিকও ছিল তেমন খারাপ দিকও ছিল কিন্তু আমার মনে হয় এটাতে continue করে যেতে পারি। নাই বা থাক আমাদের covid situation এখন তো আমাদের হয় যে একটু ধুলোবালি রাস্তার নানা রকম ধুলোবালি, বা নানারকম অনেক রকম যাওয়ার সময় smell ওড়ে, তো সেই গুলো যে impact করে আমাদের শরীরে তো সেটা থেকে অনেকটা কিন্তু relief পাওয়া যায়। কিছু অভ্যাস ছেড়ে যেমন গেছে তেমন কিছু অভ্যেস মনে হয় continue করে যাওয়াটা দরকার। যেমন ওই সময় আমাদের free তে অনেক রকম ডাক্তার আমাদের suggest করেছিলেন যে এটা শুধুমাত্র covid situation এর জন্য নয়, তোমার normal life এ থাকার জন্য তুমি এই situation গুলো তুমি মেনে মেনে একটা দিয়েছিল যেমন তোমার শরীরের যদি কোন রকম সমস্যা নেই তাহলে তুমি চাইলে ছয় মাস অন্তর checkup করিয়ে নিও. হতে পারে তোমার major problem আছে তুমি প্রথমেই বুঝতে পারছো না নেওয়া দরকার, তোমার একটা full body checkup করিয়ে নিতে পারো, যেটা হয়তো অনেক সময় অফার দেয় তিনশো সাড়েতিনশো টাকা, সেটা করিয়ে নেওয়া দরকার আর বিশেষ করে যেটা situtation চলছে সেখানে মানুষকে, সুস্থ ভাবে থাকার জন্য একটা insurance করিয়ে খুবই রাখা দরকার তা আমাদের health টা, সবচেয়ে বেশি priority আমাদের health আমরা হচ্ছি অনেকটা আমরা কাজ করি হয়তো আমাদের savings বাড়াতে চাইছি বা ঘড়বাড়ি করতে চাইছি কিন্তু তারথেকে বড়ো, কথা হচ্ছে আমাদের health টাকে ঠিক রাখতে হবে আর আমি health নিজের যতটা দায়িত্ব সেটা রাখবোই পরবর্তীতে যাতে health এর পিছন নিয়ে কাউকে বেশি effort দিতে না হয় হয়তো আমার কোন major issue এসে গেল হয়তো তার জন্য আমাকে operation বা others কিছু করার জন্য, প্রয়োজন সেখানে কি হবে যদি আমার huge টাকার প্রয়োজন হয় তো সেটা কিন্তু আমাকে family থেকে বা আমার নিকটবর্তী যারা আছেন তারা আমাকে pay করবেন বা আমি যদি একটা insurance খুলে রাখি health এর জন্য, তাহলে হয়তো আমার ওই insurance থেকেই কিছু amount recovery আমি পেয়ে যাবো, তো আমার মনে হয় heath এর জন্যএটা করে রাখা দরকার, এটা আমার নিজস্ব মতামত মনে হলো এবার হতে পারে সবাই তো একরকম maintality তে,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

যদি আমি শারীরিক ভাবে সক্ষম থাকি আজকে যতই problem থাকুক না কেন আমি ঠিকনা ঠিক জানি আমি কালকে overcome করে যাবো সেটাতে,

তো সেটাই আহ তুমি একদম যেটা বললে সেটা আমিও কিন্তু একমত, আহ এখন অনেক goverment থেকে অনেক রকম সুবিধা দিয়েছে even অফিস থেকেও অনেক রকম insurance mediclame এগুলো থাকে লেকিন সেগুলোর জন্য আমরা pay করি, even সরকারের যে programme গুলো চলছে সেটারজন্য কোথাও না কোথাও আমাদের tax pay এর টাকা থেকেদিয়েই হচ্ছে,

আমরা যদি ভাবি যে না হতে পারে even আমাদের পশ্চিমবঙ্গের অনেক বড় বড় goverment hospital গুলোতে এত সুন্দর treatment হয় আহ এই যে body checkup এর কথাগুলো বললে এগুলো করা উচিত কেন কি এমন অনেক, অনেক ধরনের রোগ আছে না যেগুলো,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

তুমি যদি প্রথম থেকে জিনিসগুলাকে তুমি ঠিক করে নিতে পারো তাহলে হয়তো পরবর্তী কালে গিয়ে তোমাকে সেই জিনিটা,

এই covid এর সময় থেকেই না আমাদের ধরো , বাবা-মায়ের ছয় মাস সাত মাস পর পর blood test করা thyroid test এইগুলো করে নেওয়া হয়, তাতে বোঝা যাই যে তারা ঠিক আছে হয়তো পুরো bodycheckup হয় না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

এবং আমার কোন দাঁতের একটা সমস্যা ছিল যেটা আমি কখনো feel করতে পারিনি, যে আমার দাঁতের কোন সমস্যা হচ্ছে। না আমার normal ঠান্ডা গরম সমস্থ খাবার খাচ্ছি but একদিন দুদিন আমার মনে হল যে দাঁতটা কেমন যেন একটা ঝিনঝিন type এর করছে। sensetive type কেমন একটা আসছে, তো আমি একদিন doctor কে দেখলাম তো doctor যখন দেখলো তখন বললো যে দাঁতের condition এতটাই খারাপ হয়ে গিয়েছে যে দাঁতটা আমাকে remove করে দিতে হবে, তো উনারা বললো যে তুমি মনে হচ্ছে যে তোমার দাঁতের কোনো সমস্যা নেই, but তও তুমি একটু checkup করিয়ে নাও, checkup করতে তো খুব একটা charge লাগবে না সে ক্ষেত্রে কিভাবে হয়েছে remove করে দিলাম সেটা হয়তো নাও remove করতে হতো । আমি যদি দু-তিন মাস আগে উনাকে দেখিয়ে দিতাম কারণ ওটা কি হয়েছিল ভিতর থেকেপুরোটা নষ্ট হয়ে গিয়েছিল দাঁত, বাইরে থেকে কিন্তু ঠিকই ছিল। যার জন্য আমাকে পুরোটাই তুলে দিতে হলো তো এটা কি হলো আমার শরীরে একটা বিশেষ যেমন আমার দাঁতটা তো খুবই important সেটা আমার একটা নষ্ট হয়ে গেল তো সেরকমই মনে হলো যে আমি আগে থেকে একটু preparation নিয়ে রাখতাম, বা আমি যদি, প্রথমে একটু কিছু symptom পেয়ে যেতাম আমি দেখাতে পারতাম but এগুলো কোন symptom পাওয়া যায়নি। একটু হয়তো ঝিনঝিন type করতো ঠান্ডা খাবার খেলে গরম খাবার খেলে এটাই শুধু আমি বুঝতে পেরেছিলাম। আর আমিও একটা অবহেলা করে গেছিলাম যে ঠিক আছে, একটু হচ্ছে হোক, হয়তো খুব ঠান্ডা খেয়ে নিয়েছি বা খুব গরম খেয়ে নিয়েছি। হ্যাঁ সেটাই actually মানে এখন ঐজন্য উম তুমি প্রথম টাতে জানতেই পারবেন না যে তোমার শরীরের মধ্যে কোনো আগে থেকে কোনোরকম কিছু লুকিয়ে আছে, এখন তো আগেকার মতো সময় তো নয় যে আগেকার,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 আমাদের যে চিকিৎসা ব্যবস্থার অনেক পরিবর্তন চলে এসেছে অনেক বেশি সস্তা হয়ে গেছে অনেক বেশি নতুন নতুন hospital অনেক নতুন pharmacy open হয়ে গেছে। যেখানে আমরা খুব সহজে হ্যাঁ কিছু টাকা হয়তো খরচা হবে,

নিজের শরীরটা যদি ঠিক থাকছে আবার আজকে সেই খরচটা তো, শরীরের কাছে কোনো ব্যাপার ই না, অবশ্যই,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

আমার হয়তো পাঁচশো টাকা বা ছশো টাকা চলে গেলো হতে পারে আমার কোনো রোগ বেরোলোই না আমি সুস্থ আছি এবার কোনো রোগ বেরিয়ে গেলো যদি কোন রোগ বেরিয়ে গেলো যদি সেটা পরবর্তী কালে আমার হয়তো লাখলাখ, কোটিকোটি টাকা খরচা হয়ে যেতো, যেখানে হয়তো পাঁচ-ছশো টাকাই আগে থেকে জানলাম ঠিক করার জন্য আগে থেকে আমি থেকে precaution নিলাম, যাতে আমাকে পরবর্তীকালে অসুবিধা বা problem এ না পড়তে হয়,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 কারণ ওই সময় আমি যদি একটা দেখা যায় ওই সময় যে খরচারটা করেছি বেশিরভাগটা খরচা হয়েছে medicine উপর আর আমাদের খাওয়া-দাওয়ার উপর, আমাদের normal life কতটা protine প্রয়োজন,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

ভিটামিন সি জাতীয় খাবার খেতে চাইছি, তাহলে আমাদের একটু পয়সা pay করতেই হবে কিন্তু সেটা কি হলো actually আমার শরীরের জন্য থাকছে হয়তো আমি এই খরচটা আমি খাবারের জন্য করছি, আর আমি যদি খাবারের পিছনে না করি আমি যদি normal life এ যেমন, যা পারছি তাই খাচ্ছি তাহলে same খরচাটা কিন্তু আমাকে গিয়ে পরবর্তী medicine এর জন্য দিতে হবে তো তার থেকে ভালো নিজের health এর জন্য খরচ করে যাই , যেটা কিন্তু আমরা এই যে আমরা অফিস করি তারা কিন্তু maintain করি না,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 কারণ হয়তো আমাদের নটার সময় অফিস থাকে, আমরা হয়তো অনেকে খেয়েও যেতে পারি বা নাও খেয়ে অফিস এ চলে গেলাম, হয়তো direct আমরা breckfast এবং lunch একটা time এই তাও কোনোদিন fixed থাকে না, যেমন তুমি কিছুক্ষন আগে জানালে,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 হ্যাঁ সেটাই,